দেখতে পাচ্ছি দুটি লোক যারা অনবরত কাজ করে চলেছে-এ এবং তাদের সামনে রয়েছে আরো কিছু জিনিস এবং ছবিটিতে দেখা যাচ্ছে আরো একটি লোক চা বিক্রি করছে--

অনেকগুলি লোক এখানে বসে রয়েছে তারা কিছু জিনিস পত্র নেওয়ার চি চিন্তা করছে । একটি লোক দেখতে পারছি হিলে বসে আছে । আরেকটি লোক বসে আছে আসে এমনি। তাদের--

ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি লোক বসে রয়েছে তার সামনে দেখতে পাচ্ছি আর একটা লোক রয়েছে এবং তারা নৌকায় করে যাতাযাত করছে একটি নৌকয় দেখতে পাচ্ছি তিনটি লোক বসে আছে কিন্তু অপর নৌকতে দেখতেছি দুটি লোক বসে বসে আছে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি কুকুরের দিকে আসার চেষ্টা করছে। আর অনেকগুলো লোক বসে রয়েছে। তারা ঘাস পুশ কেনার জন্য চেষ্টা করছে। আর সামনে দেখতে পাচ্ছি কিছু লোক হাঁটাচলা করছে।